একটি হাসপাতাল এর বাইরের দৃশ্য দেখানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে হাসপাতালটির বাইরে বেশ কিছু অ্যাম্বুলেন্স এবং প্রাইভেট গাড়ি রয়েছে-এ।

সাইকেল চালিয়ে আসছে এবং বা সাইডে একটি ঘর দেখা যাচ্ছে ঘরটির পাশে একটি ব্যানার দেখা যাচ্ছে।

একটি পিকনিক স্পট দেখানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে লেখা রয়েছে কাঞ্চন পিকনিক স্পট এই পিকনিক স্পট -এর মধ্যে একটি ঘর রয়েছে।

একটি বিল্ডিং এর দৃশ্য দেখানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে বিল্ডিং টি তে লেখা রয়েছে নালন্দা ভবন এবং এখানে বন্যা হওয়ার কারণে--